রিলাইন্স ট্রেনডস এখানে অনেক গুলো অ্যাডভারটাইস দেখা যাচ্ছে। সামনে রাস্তা অনেক মানুষ রয়েছে।

এখানে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের পিছন দিকে বড় গাছ দেখতে পাচ্ছি মন্দিরের সামনেটা--

অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি সামনে রাস্তা রয়েছে জলাশয়টি চারিদিকে সবুজ গাছ।

অনেক গুলো লোক বসে রয়েছে দূরে-এ একটি লোক দাড়িয়ে রয়েছে।

এখানে আমরা একটি গুহা ধরনের দেখতে পাচ্ছি সামনে বেশ লম্বা ধরনের দুটো তিনটে পিলার দেখতে পাচ্ছি এবং আকাশটা বেশ নীল লাগছে।

এখানে আমরা দুটো গাড়ি দেখতে পাচ্ছি।

বাড়ির চারিদিকেপাঁচিল রয়েছে হলুদ এবং গোলাপি রঙের রয়েছে